লিব্রিঅফিস ড্রো এর উপর পরিচিতি সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটিতে আমরা লিব্রিঅফিস ড্রো এবং লিব্রিঅফিস ড্রো কর্মপরিসর সম্পর্কে শিখব
এবং কনটেক্সট মেনু সম্পর্কে জানব
আমরা শিখবো কিভাবে একটি ড্রো ফাইল তৈরি সংরক্ষণ বন্ধ করা এবং ফাইলটি খোলা যায়
টুলবার সক্রিয় করা ড্রো পৃষ্ঠাকে তৈরী করা
এবং মৌলিক আকৃতিগুলি অঙ্কন করা
আপনার যদি লিব্রিঅফিস সংকলন ইনস্টল না করা থাকে তাহলে আপনি সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের ব্যবহার করে সেটি ইনস্টল করতে পারেন
এই সম্পর্কে আরও তথ্য জানার জন্য এই ওয়েবসাইট এর উবুন্টু লিনাক্স সংক্রান্ত টিউটোরিয়ালগুলি দেখুন
এবং ওই ওয়েবসাইট এর নির্দেশাবলী অনুসরণ করে লিব্রিঅফিস সংকলন ডাউনলোড করুন
লিব্রিঅফিস সংকলন এর প্রথম টিউটোরিয়াল টিতে বিষদ নির্দেশ দেওয়া আছে
মনে রাখবেন ড্র ইনস্টল করার সময় কমপ্লিট বা সম্পূর্ণ বিকল্পটি নির্বাচন করবেন
লিব্রিঅফিস ড্র একটি ভেক্টর ভিত্তিক গ্রাফিক্স সফটওয়্যার
এর মাধ্যমে আপনি অনেক ভেক্টর গ্রাফিক্স তৈরি করতে পারবেন
গ্রাফিক্স প্রধানত দুই রকম এর হয় ভেক্টর ভিত্তিক গ্রাফিক্স এবং বিটম্যাপ
ভেক্টর গ্রাফিক্স তৈরি এবং সম্পাদনা করার জন্য লিব্রিঅফিস ড্র ব্যবহার করা হয়
অন্যটি হল বিটম্যাপ বা রাস্টার ইমেজ
জনপ্রিয় বিটম্যাপ ফর্ম্যাটগুলি হল বিএমপি জেপিজি জেপিইজি এবং প্যাং এই দুটি প্রকারের মধ্যে পার্থক্য বুঝতে দুরকমের চিত্রের বিন্যাসের তুলনা করা যাক
বাম দিকের ছবিটি ভেক্টর গ্রাফিক
ডানদিকেরটি একটি বিটম্যাপ
লক্ষ্য করুন ছবি দুটিকে বড় করা হলে কি হয়
ভেক্টর গ্রাফিক স্পষ্ট আছে ওদিকে বিটম্যাপ চিত্র ঝাপসা হয়ে যাচ্ছে
ভেক্টর ভিত্তিক গ্রাফিক্স সফটওয়্যার কোনো ছবিকে সঞ্চয় করে লাইন এবং রেখাচিত্র ব্যবহার করে গাণিতিক সূত্র হিসাবে
অতএব যখন চিত্রের আকারের পরিবর্তন করা হয় তখন চিত্রের গুণগত মান কমে না
কিন্তু একটি বিটম্যাপ গ্রিড বা বর্গক্ষেত্র পিক্সেল বা খুব ছোট রঙ এর বিন্দুর সারি ব্যবহার করে
ছবিটি বড় করা হলে আপনি ছোট বর্গক্ষেত্রগুলি দেখতে পাচ্ছেন
এগুলি হল গ্রিড ছোট বিন্দুগুলি প্রতিটি গ্রিড এর রং তৈরী করে
অপর একটি পার্থ্যক্য হল বিটম্যাপ এর আকৃতি আয়তাকার হয়
কিন্তু ভেক্টর গ্রাফিক্স যে কোনো আকৃতির হতে পারে
এখন আমরা ভেক্টর গ্রাফিক্স সম্পর্কে জানি এখন আমাদের ড্র ব্যবহার করে কিভাবে সেগুলি তৈরি করতে হয় শিখতে হবে
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০০৪ এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
একটি নতুন ড্রো ফাইল খুলতে পর্দার উপরের বাঁদিকের কোণায় অ্যাপ্লিকেশনস বিকল্পের উপর ক্লিক করুন
তারপর অফিস ক্লিক করুন তারপর লিব্রিঅফিস বিভিন্ন লিব্রিঅফিস উপাদান নিয়ে একটি ডায়লগ বাক্স প্রর্দশিত হচ্ছে
ড্রাইং ক্লিক করুন
একটি খালি ড্র ফাইল খুলে গেছে
ড্র ফাইল এর একটি নাম দিন এবং তা সংরক্ষণ করুন
প্রধান মেনুর ফাইল এর উপর ক্লিক করুন এবং বিকল্প হিসাবে সেভ এএস নির্বাচন করুন
সেভ এএস ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে
ফাইলের নামের ক্ষেত্রে ওয়াটারসাইকেল লিখুন
প্রত্যেকটি অঙ্কন এর প্রাসঙ্গিক নাম ধার্য করা একটি ভালো অভ্যাস
ড্র ফাইল এর স্বাভাবিক ফাইল টাইপটি হল ডট ওডিজি ওডিজি ফরম্যাট
ব্রাউজ ফোল্ডার্স ক্ষেত্র ব্যবহার করে আমাদের এই ফাইলটি ডেস্কটপ এ সংরক্ষণ করুন
সেভ ক্লিক করুন
ফাইল টি WaterCycleনামে সংরক্ষিত হয়
ড্র ফাইলের নাম এবং এক্সটেনশন ফাইল টাইটেল বারে প্রদর্শিত হচ্ছে
আমরা শিখব কিভাবে এই স্লাইড এর জল চক্রের মত একটি ছবি তৈরি করা যায়
আমরা এই ছবিটিকে ধাপে ধাপে সম্পূর্ণ করবো
প্রতিটি মৌলিক স্তরের টিউটোরিয়ালে আপনাকে এই ছবিটির বিভিন্ন উপাদান তৈরি করতে শেখানো হবে
মৌলিক স্তর এর সব ড্র টিউটোরিয়াল গুলির শেষে আপনি নিজেই একটি অনুরূপ চিত্র তৈরি করতে পারবেন
প্রথমে ড্র কর্মক্ষেত্র অথবা ড্র উইন্ডোটির সাথে আমাদের নিজেদের পরিচিত করতে হবে
প্রধান মেনু সেই সব বিকল্প গুলির একটি তালিকা দেয় যা আমরা ড্র তে ব্যবহার করতে পারি
বামদিকের পেজেস প্যানেল এ ড্র ফাইলের সব পৃষ্ঠাগুলি দেখা যায়
যেখানে আমরা ছবি তৈরি করতে পারি সেটিকে পৃষ্ঠা বলা হয়
প্রতিটি পৃষ্ঠার মধ্যে তিনটি স্তর আছে
সেগুলি হল লেআউট বা বিন্যাস কন্ট্রোলস বা নিয়ন্ত্রণ এবং ডাইমেনশনসহ লাইনস লেআউট স্তর সবসময় ই প্রদর্শন করা হয়
এখানেই আমরা অধিকাংশ ছবি তৈরি করি
আমরা এখন শুধুমাত্র লেআউট স্তর নিয়েই কাজ করবো
এখন লিব্রিঅফিস ড্র তে উপলব্ধ বিভিন্ন টুলবার সম্পর্কে জানা যাক
ড্র তে উপলব্ধ টুলবার দেখতে প্রধান মেনুতে যান এবং ভিউ ক্লিক করুন
তারপর টুলবার্স ক্লিক করুন
আপনি সমস্ত উপলব্ধ টুল গুলির একটি তালিকা দেখতে পাবেন
নির্দিষ্ট কিছু টুলবার এর বাঁদিকে টিক চিহ্ন অবস্থিত আছে
এর অর্থ সেই টুলবারটি সক্ষম আছে এবং ড্র উইন্ডোতে দৃশ্যমান
স্ট্যান্ডার্ড বিকল্পটিটে একটি টিক রয়েছে
আপনি স্ট্যান্ডার্ড টুলবার উইন্ডোতে দেখতে পাচ্ছেন
এখন ক্লিক করে স্ট্যান্ডার্ড টুলবার কে আনচেক করা যাক
আপনি দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড টুলবার এখন আর দৃশ্যমান নেই
এটিকে আবার দৃশ্যমান করা
একইভাবে আপনি অন্যান্য টুলবার সক্ষম এবং অক্ষম করতে পারবেন
জল চক্র চিত্রটির জন্য মৌলিক আকৃতিগুলি আঁকার আগে পৃষ্ঠাটিকে ল্যান্ডস্কেপ ভিউ এ সেট করতে হবে
এই কাজের জন্য পৃষ্ঠাতে ডান ক্লিক করুন এবং পেজ বিকল্পটি নির্বাচন করুন
বিভিন্ন উপ বিকল্প প্রদর্শিত হচ্ছে
পেজ সেটআপ বিকল্প ক্লিক করুন
পৃষ্ঠা সেটআপ ডায়ালগ বাক্স প্রদর্শিত হচ্ছে
পেজ ফরমেট এ আপনি ফরমেট ক্ষেত্র দেখতে পাচ্ছেন
এখানে আ4 নির্বাচন করুন যেটি সাধারণ আকারের কাগজ ছাপানোর জন্য সবচেয়ে বেশী ব্যবহৃত হয়
আপনি যখন ফরমেট নির্বাচন করবেন প্রস্থ এবং উচ্চতা ক্ষেত্রে কিছু মান স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যায়
ওরিয়েন্টেশন বিকল্পর অধীনে ল্যান্ডস্কেপ নির্বাচন করুন
পৃষ্ঠা বিন্যাস এর ক্ষেত্রগুলির ডানদিকে আপনি ড্র পৃষ্ঠাটির একটি ক্ষুদ্র পূর্বরূপ দেখতে পাচ্ছেন
ওকে ক্লিক করুন
আমরা সূর্য আঁকা দিয়ে কাজ শুরু করি
অঙ্কন টুলবার এ বেসিক শেপস এর পাশের ছোট কালো ত্রিভুজ এ ক্লিক করুন
বৃত্ত ক্লিক করুন
এখন কার্সর কে পৃষ্ঠায় আনুন এবং মাউস এর বাম বাটনকে ধরে রেখে টানুন
পৃষ্ঠায় একটি বৃত্ত আঁকা হয়ে গেছে
এখন আমরা সূর্য এর পাশে একটি মেঘ আঁকবো
এই কাজের জন্য আপনি অঙ্কন টুলবারে যান এবং সিম্বল শেপস নির্বাচন করুন
সিম্বল Shapes এর পাশের ছোট কালো ত্রিভুজ এ ক্লিক করুন এবং মেঘ নির্বাচন করুন
ড্র পৃষ্ঠায় কার্সর টি সূর্যের পাশে আনুন
বাম মাউস বোতাম টিপে ধরুন এবং টানুন
আপনি একটি মেঘ160
অঙ্কন করেছেন
এরপর একটি পাহাড় আঁকা যাক
বেসিক শেপস আবার নির্বাচন করুন এবং সমদ্বিবাহু ত্রিভুজ ক্লিক করুন
আমরা ড্র পৃষ্ঠার মধ্যে একটি ত্রিভুজ অঙ্কন করব যা আমরা আগে করেছি
এখন আমরা তিনটি আকৃতির অঙ্কন করা হয়ে গেছে
মনে রাখুন আপনি আপনার ফাইল পরিবর্তন করার পরে প্রত্যেকবার সেটি সংরক্ষণ করবেন
এই কাজ করতে Ctrl s একসঙ্গে টিপুন
আপনি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তনগুলি সংরক্ষণ করার সময় বিরতি নির্দিষ্ট করতে পারেন
এটি করার জন্য প্রধান মেনুতে যান এবং টুল নির্বাচন করুন
টুল এর অধীনে অপশনস ক্লিক করুন
অপশন ডায়লগ বাক্স এ প্রদর্শিত হচ্ছে
লোড বা সেভ এর পাশের যোগ চিনহে ক্লিক করুন এবং ক্লিক করুন জেনারেল সেভ অটো রিকভারি ইনফরমেশন এভারি বাক্সটিতে টিক দিন এবং লিখুন 2 ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে প্রতি দু মিনিট অন্তর একবার সংরক্ষিত হবে
ওক ক্লিক করুন
এখন এই ফাইল বন্ধ করতে ফাইল তারপর ক্লোজ ক্লিক করুন
একটি বিদ্যমান ড্র ফাইল খোলার জন্য উপরের মেনু বারে ফাইল মেনুতে ক্লিক করুন ওপেন বিকল্পে ক্লিক করুন
একটি ডায়লগ বাক্স পর্দায় প্রদর্শিত হবে
এখন ওই ফোল্ডারটি খুজুন যেখানে আপনি আপনার ডকুমেন্ট সংরক্ষিত করেছেন
আপনি যে ফাইলটি খুলতে চান সেটি নির্বাচন করে
এখানে একটি অনুশীলনী আছে
একটি নতুন ড্র ফাইল তৈরি করুন সেটি সংরক্ষণ করুন মাইওয়াটারসাইকেল নামে
পৃষ্ঠা সজ্জা পোর্ট্রেট সেট করুন
একটি মেঘ একটি তারা এবং একটি বৃত্ত অঙ্কন করুন
এখন পৃষ্ঠা সজ্জাকে ল্যান্ডস্কেপ এ পরিবর্তন করুন
দেখুন কিভাবে বস্তুগুলির স্থান পরিবর্তন হয়ে যায়
এখানেই লিব্রিঅফিস ড্র এর এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হল
এই টিউটোরিয়ালটিতে আমরা শিখেছি লিব্রিঅফিস ড্র
লিব্রিঅফিস ড্র কর্মপরিসর এবং ও কনটেক্সট মেনু
এছাড়াও আমরা শিখেছি একটি ড্র ফাইলকে তৈরি করা সংরক্ষণ বন্ধ করা এবং খোলা
টুলবার সক্রিয় করা
ড্র পৃষ্ঠা সেট আপ করা এবং মৌলিক আকৃতি অঙ্কন করা
নিম্নলিখিত লিঙ্ক থেকে উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল এই টিউটোরিয়াল গুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
httpspoken tutorialorgNMEICT Intro রাধা এই টিউটোরিয়াল টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন
শুভবিদায়